অ্যাক্সিস ব্যাঙ্ক লক্ষ্য করা যাচ্ছে গোল্ড লোন মানিপুরম গোল্ড লোন দেওয়া হয় লক্ষ্য করা যাচ্ছে এখানে অনেক গুলো বাইক দেখা যাচ্ছে একটা লোক ও এখানে দাঁড়িয়ে আছে।